উ-ম গেটটির ওপরে সাহাপুর হাইস্কুল বলে লেখা রয়েছে পোস্ট অফিস নাগেশপুর ও ডিসটিক মালদা বলে লেখা রয়েছে গেটটির ওপরে একটি কালো রঙের লাইট লাগানো রয়েছে।